এখনটা মনে একজন মানে গাছ ফুল ফুল সবই আছে এখানটা স পোস্টার আছে এখানটা কোনো একটা ঠাকুর আছে আ-আ-র সামনের সব গাছপালা সব ই আছে ওনাকে তারপরে রয়েছে আর এখানটা বসার জায়গা আছে চেয়ার আছে সবই আছে এখানটা ।

এখানটা বই বই রাখা রয়েছে । এখানটা বড়ো একটা টেবিল -রা লাগানো আছে । এখানে একটা পোস্টার দেখতে পাচ্ছি । এ.সি. লাগানো আছে ।কটা লাইট লাগানো আছে । চেয়ার ফেয়ার আছে বসার জন্য । এখানটা খাতা ফাতা রাখা রয়েছে । এটা পড়ার জন্যই মনে হয় । এখানটা সবাই পড়ে ।